বিল্ডিং -টা খুব বড় আছে আর বোঝায় সে একটি পাইপ আছে পানির।

অ-অ-র বহুত বড় জবই ক্ষেত আছে ধান লাগা আছে ধান লা খুব সুন্দর হারা হারা দাখাছে আর দূর থেকে গাছপালা পাহাড় দেখাছে ।

এইখানে অনেক পকারের ফুলের গাছ রাখা আছে। এথা দুটো লোক দাঁড়ায় আছে। একটা লোক গাছের --

পিছনে নৌকা আছে এটা দেখাচ্ছে।

এইটা একটা বোঝাচ্ছে রেলওয়ে স্টেশন বঠে।

অতি দূরে-এ-এ তিন দু তিনটা লোক দেখাচ্ছে।

বসে আছে যথা একটা জে.সি.বি. আছে।

পাংখা আছে অনেক পাখা দাওয়ায় আছে বেঞ্চি রাখা আছে।

এটা গ্রাউন্ড বঠে ।যথা একটা প্লেয়র -এ বলিং করছে। আর দুটা বল অ্যা প্লেয়ার ব্যাটিং করছে।